সাইড -এ একটি রাস্তা আছে। রাস্তার পশে বোরো দেখে মাঠ দেখা যাচ্ছে। মাঠের মধ্যে সবাই খেলাধুলা করছে।

মাঠের একপাশে এ একটি ম-অ আ মঞ্চ আছে।

এখানে রাস্তার ধারে একপাশে অ্যা রাস্তার ধারে--

কেউ কেউ উল দিয়ে রাখি তৈরী করছে বা আর কিছু কেউ কেউ আর্ট পেপার দিয়ে কাগজের কিছু তৈরী করছে।

সবাই সব কিছু তৈরী করছে অনেক রকমের যিনি--

এইখানে একটি মঞ্চ রয়েছে মঞ্চের এ মঞ্চটি ফুলে দিয়ে ফুল দিয়ে সাজানো রয়েছে।

এখানে একটি পেট্রল পাম্প দেখা যাচ্ছে পেট্রল পাম্প -এর মধ্যে--

অনেকগুলোন ট্র্যাক দাঁড় করানো দার করা দাঁড়িয়ে আছে আর একটি গাড়ি রাখা আছে ।

এখানে একটা রাস্তা আছে রাস্তার পাশে অ্যা পাশে বড়ো দেখে প্রাচীর রয়েছে।

গাছ দেখা যাচ্ছে এবং পিছনে গেট দেখা যাচ্ছে বড় দেখে।